স্কুল -এর ছবি স্কুল -টির নাম বার্নিশ বাজার বি.এফ. পি. স্কুল যেটা কি না--

ছে এবং এদিকে স্কুল -এর দেওয়ালে কিছু লেখা আছে যেটা পরা যাচ্ছে না ।

এখানে দুটি মানুষ আছেন হলুদ জামা এবং একজন সাদা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছেন দুই জন দুই জনের সাথে হয় তো কথা বলার চেষ্টা করছেন।

যতদুর দেখে মনে হয় এটি একটি হসপিটাল এরই বসে থাকার কোন যাত্রী বা সহ কর্মীদের--

এখানে দেখা যাচ্ছে না যে এটি কি। না এটা হচ্ছে জলপাইগুড়ি ব্রাঞ্চ ।

তার সাথেই এখানে একটি মাহা ব্যাঙ্ক গোল্ড লোন -এর স্টিকার লাগানো রয়েছে।

এখনও রঙ পেন্সিল নিয়ে রঙ করছে এই প্রাইমারি স্কুল টিতে এখন ড্রয়িং এর ক্লাস চলছে দেখে যা মনে হয়।

ছোট্ট কুটির ঘর রাখা হয়েছে একটি ফুল বাগানের মাঝখানে তবে এই সিজন -এ মনে হয় না--

ফুল ফুটবে তবে এটি একটি ফুল বাগান ছাড়াও একটি নরমাল জাগজঙ্গল দেখে মনে হচ্ছে ।

পার্ক - টির ছবি যেখানে কিছু রাইডস রয়েছে দেখা যাচ্ছে এবং রাইড -টার--

প্রাকৃতিক জায়গা কিছু সার ছড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন অথবা জল দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন নাহলে--

এটি একটি বিমানবন্দর যেটি জলপাইগুড়িতে রয়েছে। এই বিমানবন্দরটির নাম হচ্ছে বাগডোগরা।

করে রেখেছে। এগুলো সত্যি খুব আকর্ষনীয় এবং সুন্দর।